যেখানে খুবই ভালো লাগে আমাদের যেতে।

আর এনারা মিষ্টি তৈরি করছে আঠেরোশো পঁচাশি সাল থেকে ভবানীপুরে যে এনাদের যে ব্রাঞ্চ -টা আছে সেখানে--

এ ঝুঁকি বেড়ে যায় প্রতিদিন রাত্তিরে ব্যাডমিন্টন আর ভলিবল না হলে শীতকালে কারুর চলে--

আমরা দেখতে পাচ্ছি একটা সৈনিক সাইকেল মার্ট এখানে অটো বিক্রি বা টোটো বিক্রি করা হয়ে থাকে এখানে ব্যাটারী চালিত গাড়িগুলি বিক্রি হয়ে থাকে।

সিনেমা দেখতে আমাদের সবারই খুব ভালো লাগে আর খুবই আনন্দ--

আর আমরা সিনেমা দেখতে খুবই ভালোবাসি আর সবাই মিলে সিনেমা দেখতে মাসে একবার হলেও ভিসিট করি আর যখন নিউ মুভি আসে তখন অবশ্যই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখ--

খুবই সুন্দর লাগছে জায়গাটাযে এতো সুন্দর ভাবে জায়গা টাকে যে তৈরি করা হয়েছে আর বিল্ডিং গুলো খুবই এক্সপেন্সিভ বিল্ডি --